তো সে এইটুকুনি কথায় boss এর সাথে যেয়ে discuss করে নে কথা।

এ বাবা কি বলছিস? আচ্ছা তাহলে মানে কি তোমার শুধু increment টা হচ্ছে না নাকি সবারই হচ্ছে না।

তো আশি জনকে মানে, আশি জনকে মানে ক-বছর ধরে লোকজন কাজ করে maximum কত যায়?

এই system টাই আমার না খুব খারাপ লাগে জানিস? তুই যে নতুন জায়গায় আহ চেষ্টা করছিস ওখানে পেয়েছিস? বা কিছুর call এসছে কোথাও থেকে? হম হম হম

তুই তো তাহলে তো তাদের তুই increment করিয়েই তুই দিয়েছিস না মানে, যত পাবি, কত increment আহ মানে কত বাড়িয়ে খুঁজছিস?

নিতে পারিস, এইবার আমি শোন শোন নিতে পারিস কারণ এইবার আমি নিজের জন্যে কাজ করছি আমার কোনো boss টস কোনো scene নেই ঠিক আছে? আমার এই বিরক্ত লাগে boss এর সে আমাকে বলবে চলো,

একটা কাজ কর শোন, তুই না company টা change করে দে ঠিক আছে? তুই এখানে চলে আয়, আমি ওখানে চলে যাচ্ছি।

কেন নিয়ে যাবে না? তুই বলবি, যে উনি যাবেন না, আমি যাচ্ছি, আপনার কি কোনো অসুবিধা? ও বলবে না না কোনো অসুবিধা নেই, আমি মানে দুজনকেই নিতে পারি।

ঠিক আছে, আমি তো এমনি আজকে তোর দু তারিখ হয়ে গেলো, আমি পাঁচ তারিখ অবধি যাচ্ছি, তারপরে যাচ্ছি না ঠিক আছে তাহলে তুই আহ বল তো আমি তুই একটা কাজ কর, তুই আমাকে CV টা পাঠা। CV টা পাঠা হ্যাঁ CV টা পাঠা CV টা পাঠিয়ে তারপরে হ্যাঁ, তুই পাঠা, পাঠা হোয়াটসঅ্যাপে কর, হোয়াটসঅ্যাপ হ্যাঁ।

এ বাবা তুই তো অনেক জায়গায় কাজ করেছিস, তুই পেয়ে যাবি এখানে।

বাহ্ বাহ্, মানে তুইও মানে সত্যি, ধ্যাৎ মানে দিচ্ছিস ভালো করে হ্যাঁ? ঠিক আছে কোনো ব্যাপার না, তাহলে তোর এই CV টা আমি পাঠিয়ে দেবো হয়তো উনি আপনার তোমাকে ডাকবে, কালকেই ডেকে নেবে। চলে যাস ওই বারোটার মধ্যে আমি থাকবো, তুই চলে আয় ঠিক আছে? বছরে দুবার সুইজারল্যান্ড যায় যাবি তো? হ্যাঁ office এর ও office থেকে যায়, ও দুজনকে পছন্দ করে ঠিক আছে? দুজন ওর সাথে যাবেই যাবে, তুই একটা চলে যাস, আর একটা মেয়ে আছে পম্পা বলে ও যায়। আমি boss কে বলে দেবো, আমার কথাটা উনি আর না করবেন না।

ঠিক আছে সেটা হ্যাঁ confirm হয়ে যাবে, সেটা তুই তোর হয়ে যাবে, চিন্তা করিস না ঠিক আছে? তারপরে ব্যাস এইটাই রইলো আহ CV টা তুই একটা কাজ করবি,

তুই শুধু কালকে দশটা নাগাদ চলে আসবি, ঠিক আছে আর শোন হ্যাঁ কিন্তু সাদা shirt পরে আসবি, সাদা রঙের shirt ঠিক আছে? সাদা রঙের shirt পড়বি, একটু perfume মেখে ভালো করে আসবি। সেটা তো পড়বি, কি ভাট বকিস, দূর বদমাস তুই সত্যিই একটা বদমাস, তোর সাথে sir আর তোর খুব জমবে কিন্তু আমার মনে হচ্ছে, চল ঠিক আছে রাখলাম হ্যাঁ, টাটা।

ঠিক আছে উনিশস্য আটানব্বই সালে চৌত্রিশ match এ আঠারশত চুরানব্বই run এর বিশ্ব record আছে এক বিশ্ব cup এ পাঁচশো তেইশ run এর আছে fullcricket এ বিনোদ কাম্বলির সঙ্গে জুথীটে ছয়শো চৌষট্টি run এর বিশ্ব record করেছিলেন ষোলই মার্চ দুই হাজার বারো cricket এর মহানায়ক টেন্ডুলকার শচীন টেন্ডুলকার ছয়শো একান্ন match এ তেত্রিশ আটশো আটান্নো run ও একশো century করেছেন oneday তে উনপঞ্চাশ test একান্নটি উনিশ্য সাতানব্বই century দেশে চুয়ালিশ বিদেশে ছাপান্ন শচীন টেন্ডুলকার সপতম century টি করেছেন এশিয়া cup এ নিরপুরের বাংলাদেশের বিরুদ্ধে একশ সাতচল্লিশ ball এ একশ runstrikerate সাতাত্তরের কিছু বেশি পৃথিবীর cricket প্রেমী মানুষেরা দুচোখ ভরে দেখেছেন জীবন্ত কিংবদন্তি মহানায়কের মহান কীর্তি পেয়েছেন রাজীব গান্ধী খেল রত্ন, আটানব্বই সালে এবং অর্জুন পুরস্কার উনিশ্য চুরানব্বই সালে চৌথা ফেব্রুয়ারি দুই হাজার চোদ্দ সালে প্রভাস প্রচিন cricket শচীন টেন্ডুলকার ভারতের সর্বশ্রেষ্ঠ সন্মান ভারত রত্ন পুরস্কারে সন্মানিত হয়েছেন শচীন টেন্ডুলকার রাষ্ট্রপ্রতী মনোনিত্য রাজ্যসভার স্দ্য়স হিসাদেও নির্বাচিত হয়েছিলেন এবার আস্ছি কুমার সাঙ্গাকারার জীবন cricket এ wicket রক্ষকদের একটি গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে যদিও বিশ্ব cricket এ অনেক cricket রক্ষক এসেছেন কিন্তু আমরা আর তাদের কয়েকজন কেই জানি কুমার সাঙ্গাকারা সব চে প্রিয় cricket রক্ষকদের একজন কুমার সাঙ্গাকারা

সম্পর্কে একটু জানা যাক কুমার সাঙ্গাকারা মাতালে এলাকার জন্মগ্রহন্কারি পেশাদার সাবেক শ্রীলংকান cricketer এছারা তিনি শ্রীলংকার দলের পক্ষে test cricket এ অংশগ্রহণ করেছেন এর পূর্বে তিনি এক দিনের আন্তর্জাতিক ও Ttwenty আন্তর্জাতিকে জাতিয় দলের প্রতিনিধিত্ব করেন তাকে বৈসিক cricket অঙ্গনে সর্ব্কালে অন্যতম সেরা batsman হিসাবে বিবেচনা করা হয়ে সাঙ্গা ডাক নামে পরিচিত কুমার সাঙ্গাকারা শ্রীলংকার জাতিয় cricket দলের অধিনয়কের দায়িত্ব পালন করেন তিনি একজন বাম হাতিয় শীর্স্শালি batsman কুমার সাঙ্গাকারার জন্ম সাতাসে অক্টোবর উনিশ্য সাতাত্তর জ্ন্মস্থান শ্রীলংকা, পেশায় cricketer কুমার সাঙ্গাকারার পুরো নাম কুমার চোকশানদা সাঙ্গাকারা কুমার সাঙ্গাকারা পড়াশোনার পাসাপাসি cricket এও খুব smart হোতেন তিনি কান্দি college trinity থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি তার school cricket দলের হয়ে দীর্ঘ দিন ধরে cricket খেলেছেন কুমার সাঙ্গাকারা school এর সময় tennis এবং cricket উভয় ক্ষেত্রেই প্রচুর প্রতিভা দেখাতেন কিন্তু তার school এর অধক্ষ্য mister লিওনার্দো দি আলভিসের নির্দেশে তিনি cricket খেলার জ্ন্য় জোর দেন এবং তার মা তাকে cricket এ প্রতি উৎসাহিত করেন কুমার সাঙ্গাকারার পরিবারে মদ্ধবর্তি তামিল পরিবার, তার বাবা মা ছারাও তার পরিবারে চার ভাই বোন রয়েছে যার মধ্যে কুমার সাঙ্গাকারা সবার ছ্টো স্ত্রীর নাম ইহেয়ালি তিনি একজন আইনজীবী কুমার সাঙ্গাকারাও জমজ সন্তান রয়েছে একজন একটি মেয়ে একজন ছেলে কুমার সাঙ্গাকারা ছ বছর বয়সে তার cricket জীব্ন শুরু করেন যখন তিনি এগারো বছর বয়্সের ছিলেন তার বাবা তাকে cricket academy তে যোগদান করেন প্রথম দিকে কুমার সাঙ্গাকারা cricket এ হতে পছন্দ করতেন না, তিনি শুধুমাত্র bat করতে ছেয়েছিলেন কিন্তু একবার তার দ্লে একজন wicket রক্ষক batsman এর অভাবে দেখা দিলে সেই match এ wicketkeeper করার পরামর্শ দেয় তার সাথে wicketkeeping করতে উৎসাহিত করেন এবং তখন থেকেই বিশ্ব cricket এ পরিচিত wicket রক্ষক batsman দের তালিকায় অন্তরগুপ্ত হন কুমার সাঙ্গাকারা উনিশ্য তেরানব্বই সালে তার ঘরোয়া cricket career শুরু করেন কুমার সাঙ্গাকারা সেই সময় শ্রীলংকার মাতালের হয়ে cricket খেল্তেন মশলাদলের বিপক্ষে দুর্দন্ত performance এর পর তিনি শ্রীলংকার অনুদ্ধ উনিশ দ্লের জোগ পান এখানে কুমার সাঙ্গাকারা অভিনয় করেছেন দুর্দান্ত ভাবে তার দুর্দান্ত performance তাকে শ্রীলংকার দলে জায়্গা দেয় আর্থ্জাতিক cricket এ কুমার সাঙ্গাকারার দুর্দান্ত career ছিল শ্রীলংকা দ্লে প্রজন বিশ্ব cricket এর কুমার সাঙ্গাকারা অন্য়তম সেরা wicket রক্ষক batsman কুমার সাঙ্গাকারা ODIcricket এ অনেক record করেছেন যেগুলো ভাঙ্গা শুধু কঠিনই নয় অসম্ভব ও নয় তিনি wicketkeeping করার সময় অনেক দর্শনীয় catch নিয়েছেন অনেক দর্শনীয় stamping করেছেন পাসাপাসি তিনি bat হাতেও গুরুত্বপুর্ণ অবদান রেখেছেন যখ্ন তিনি অধিনায়্কত্র করেছিলেন ODIcricket কুমার সাঙ্গাকারার তার ODI cricket এ career শুরু করেছিলন পাঁচেই জুলাই দু হাজারে পাকিস্তানের কুমার সাঙ্গাকারার ODIcricket এ দুর্দান্ত career ছিল তিনি আন্তরজাতিক cricket এ চারশত চারটি match খেলেছেন যেখানে তিনি চোদ্দ হাজার দুশো চৌত্রিশ run করেছেন যা তার সর্ব্ত্র শিখরে একশ উনোষাট তার one day career এ প্চিশ্টি century এবং নিরানব্বইটি half century কুমার সাঙ্গাকারা সেই খেলোয়ারদের মধ্যে একজন যিনি তার আন্তরজাতিক cricket career কে দীর্ঘ সময়ের জ্ন্য় প্রসাহিত করেছিলেন কুমার সাঙ্গাকারা শ্রীলংকার হয়ে সব্চে বেশি ODI match খেলার খেলোয়ার হয়েছিলেন কিন্তু তিনি তার শেষ match এ চল্লিশ ball এ পয়ত্তালিশ run করে দুর্দান্ত performance করেছেন কুমার সাঙ্গাকারা শ্রীলংকার খেলোয়ারদের মধ্যে একজন যার IPL খেলেছেন কুমার সাঙ্গাকারা তার IPL এ cricket career শুরু করেছিলেন Kings 11 পাঞ্জাব এর সাথে যেখানে তিনি চেনাই Super Kings এর বিপক্ষে উনিশে এপ্রিল দু হাজার আট সালে তার প্রথম match খেলেছে

IPL এ Kings 11 পান্জাব ও sunrise হায়দ্রাবাদ হয়ে খেলেছেন কুমার সাঙ্গাকারা কুমার সাঙ্গাকারা IPL শেষ match খেলেছেন আটোই মে দু হাজার তেরোয় কুমার সাঙ্গাকারা IPL এ একাত্তরটি match খেলেছেন যেখানে তিনি এক এক হাজার ছ্শ সাতাসি run করেছেন IPL এ সর্বত্র score হল চুরানব্বই run কুমার সাঙ্গাকারা test অভিষেক হয় দু হাজার সালে কুমার সাঙ্গাকারা ভূমিকা wicket রক্ষক তিনি খুব ভালো করে cricket খেলায়, মোন দিয়েছিলেন ছোটো বেলা থেকেই তিনি শ্রীলংকা তেই cricket খেলার জ্ন্য় মননিত হয়েছিলেন ধন্য়বাদ কিরে কি করছিস? এইতো ঘুরে বেড়াচ্ছি

এইতো ভালো আছি, কি করছিস? আমি এইযে hostel এ বসছি, বলছি অনেক থেকে থেকে phone করা হয়নি, phone করি একটু

সবার সব ঠিকঠাক? হে সব ঠিকঠাক আছে, ওহ পড়াশুনা চলছে নাকি এখন? এই চলছে আধটু পড়াশুনা চলছে? হে এই হালকা হালকা চলছে। ও, কি করছিলি কি এখন? আমিও সেই হালকা হালকা পড়াশুনা করছি। বসছি দেখি তোকে phone টা করি, phone করা হয়নি ওহ আমারো সে করা হয় না তো time ফাইম পাই না

হে এইতো এলো।

dialogue টা দিয়ে দিচ্ছি জানিসনা

, আরে cup এবছর পাবো আমরা cup ঠিকাছে? এই শুন cup পাই না পাই team টাকে তো support করি এইনা, এটাই হচ্ছে, এটাই চলছে চলবে। যতবড় অনুষ্ঠান করিসনা কেন জিততে পারবিনা। অহ দেখে নিস তাহলে অনু অ ~ অনুষ্ঠান টা করলাম দেখলিতো de villierschris Gayle কে নিয়েছে, যতবড় player আসুক সব , হ্যা ঠিকআছে দেখবি এবছর তাহলে এবছর দেখবি মনে আছে তো দু হাজার দুহাজার ষোল মনে আছে? হ্যা তা মনে আছে ওটার বদলা নিয়ে নিবো তবে তোদের বলে দিলাম তোরা অই semi তে উঠতে পারবি না

আমরাতো semi তে উঠছি, semi কেন final final খেলে cup নিচ্ছি আবার কি, semi তো খেললে দুটো খেললে semi তে চলে যায় ওটা হলো স্বপ্ন টা, কোনোদিন হবেনা, পূরণ হবেনা কোনোদিন দু ~ দুইশো আটষট্টি কোন team করেছিল, কোন team করেছিল, এহ ঠিকআছে, সর্বনিম্ন হতে পারে, সর্বোচ্চ run টা বললিনা এটাতো হয়ে গেছিলো team এর সামনে হয়ে গেছিলো উহ team, আবার একজন করেছে একশো পঁচাত্তর ওহ ওরটা অনেক আগের কথা, তখন তুই তখন তুই খেলা দেখতিস? আমি বলিছিকি ওই RCB ই তো করেছিলোনা ওটা ই তো করেনি, record দিয়ে কিচ্ছু হবেনা, দেখবো কে কি করে তোদের agarwal কি করে harry brook তেরো কোটি পঞ্চাশ দেখেনিব কি করে হ্যাঁ দেখবো। এই আমরা cup নিচ্ছি এবছর আমরা কাপ নিচ্ছি এবছর, যে যত যে যা এসে যা করুক না কেন, উম

উহ কি আছে ও chennai team সেই নয় এই থাকবে, নয় থেকে আর পারবেনা, নাহ ওদেরতো আবার call করতে পারবেনা আবার আবার কদিন পর শুনতে হবে

, ও তো চোট কি injury কি কাঁধে নাকি কি চোট লেগেছে

ও বোমরাও তো খেলতে পারবেনা এবারে হ্যা বোমরাওতো খেলবেনা। তবে এ তোর রাজস্থান একে কিনলো জানিসতো আবার sandeep~ Sandeep sharma ও শুনেইনি? ও unsold ছিল, সন্দিপ শর্ম unsold ছিল, ওকে রাজস্থান নিলো, কালনা পরশু নিলো রাজ ও Sandeep sharmaballer টা ভালো, ভালো, ভালোভালো। hydra ~ Hyderabad এর হয়ে যখন প্রথম খেলতো তখন বেশ ভালো ball ছিল, এ unsold কিকরে থেকে গেলো আমি খুঁজে পাইনা এ এবার ভালোভালো player এবার সব unsold থেকে , tom curran ও unsold , হ্যা হ্যা tom curran unsold কিন্তু তার ভাই highest sam curran, হ্যা,

সেম কারান পাঞ্জাব পাঞ্জাব ও পাঞ্জাবের পাঞ্জাবের team টাও ভালো আছে হ্যাঁ পাঞ্জাব এর team তো বেশ আছে ধাবান লিভ হিস্টোন আছে rajat paidar আছে bradstone হ্যা bradstone আছে sam curran আছে, ভালোভালো আছে, তবে sam curran এখন form এ আছে মোটামুটি দেখলাম, হ্যা, যদি খেলে balling balling যদি ঠিকঠাক করে দিতে পারেনা punjabteam একদম সেরা হয়ে যাবে, ও ওদের Rabada আছে, Rabada Punjab এর না? হ্যা, সেরা সেরা , ওহ কলকাতা র captain কে, কলকাতা র captain কলকাতার captain তো এবার রানাজি নিতিশ রানা

দুটো দুটো লোক নতুন captain এবারে

কলকাতার হ্যাঁ তোর এই কি বলে কে শ্রিয়াস আইয়ারটা মানে ওর luck খারাপ। সামনে world cup আসছে হ্যাঁ সামনে world cup আছে তো সূর্য কুমারও সেরকম form এ নেই। খেলত confirm খেলত middle order টা

সত্যি মানে সত্যি ও T twenty ঠিকাছে হ্যাঁ আবার number one T twenty batsman

হ্যাঁ ও তো কে করতে পারছে না সেদিন

এটা তো তোর ODI চলছে T twenty না T twenty তে গিয়ে মারবে ঠিকাছে তুই তো ODI তে সে পঞ্চাশ over এর খেলা সে চলে আসছে কুড়ি over থেকে এসেই মার last এর দিন যেদিন out হল হুম last এর দিন যে দিন out হল হ্যাঁ হাসিও পাচ্ছে দুঃখ হচ্ছে

নেবে হয়ত কী জানি হ্যাঁ IPL এর উপরে ভরসা IPL যদি IPL যদি সিরাজ ঠিকঠাক ball করে দেয় তাহলে আর ভুবনেশাবর কুমার chance পাবে না থাকবে থাকবে হয়ত সিরাজের কিছু হলে তাহলে শিখর ধাবনটা একদম বাদ হয়ে গেল। শেখর ধাবনকে ফালতু ফালতু গুলো দে এত বড় একটা player ODI মানে রাজা ছিল। কে এল রাহুল কে chance দিতে দিতে ওকে একদম পুরো একদম হ্যাঁ এ গিল চলে এল এখন কেল রাহুল চারে আছে চার number হ্যাঁ গিলও chance পেত না গিল এ খেলে দিল তাই হ্যাঁ গিল পরপর match গুলা ঠিকঠাক ভাবে খেলেছিল না এজন্য নাহলে গিলও chance পেত না

ইয়ে তোর selector টা একদম ফালতু উল্টো পাল্টা select করছে উল্টো পাল্টা মানে পুরো উল্টো পাল্টা select করছে সঞ্জিব শান্তনু কে কী করছে খেলাচ্ছে নাকি সঞ্জিব শান্তনু তবে একটা মানে অভাগা বললেও পরে খারাপ লাগে player হচ্ছে সঞ্জিব শান্তনু সুরিয়া কুমার যখন দুটো wicket ওর দুটো zero out হল সূর্য কুমারকে যা chance দিচ্ছে রে সঞ্জিব শান্তনুকে যদি সেরকম chance দিত তো সঞ্জিব শান্তনু অনেক কিছু করে দেখাত। short আছে solution টাতে short আছে। শ্রেয়াস আয়ার একটা শ্রেয়াস বুঝতে পারলে ODI তে classic ছিল

হ্যাঁ শ্রেয়াস আয়ার তো অর্ধেক মাঠ থাকে

এ বছর আমরা রিসাব পানকেও পাব না মনে হয় world cup এ হ্যাঁ রিসাব পান্থ তো এখন accident হয়ে বসে আছে ভালো ভালো player গুলো সব চটিল